ভগবান আমার উপর সুপ্রচুর রূপে সদয় হইয়াছেন তিনি আমাকে এই তৃতীয় বারের জন্য সতর্ক করে দিয়েছেন যে ভারতের এখনও সত্য এবং অহিংসার আবহাওয়া প্রস্তুত হয় নাই

তখনই তিনি বড় চলিতে পারে যখনই তাহা হইবে শান্ত সত্য বিনত জ্ঞানত এবং সেচ্ছা কৃত অথচ পৃথ্বীর পূর্ণ বিনাশিন্য এবং নিরপরাধ রাউলাত আইন বিরোধী আন্দোলনের সময় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তিনি আমাকে সাবধান করিয়া দিয়াছিলেন আহমেদ আবাদ কিধাম বাদ ও খিরাহুল করিল আমি বিছাইয়া আছিলাম আমার হিসাবে ভয়ংকর রকম বেহিসাব হইয়াছে শিকার করিলাম ভগবান ও মানুষের কাছে মাথা হেঁট করিয়াছি কেবল যে জনসাধারণের আইন অমান্য থামাইলাম তাহাই নই এমনকি নিজের আইন অমান্য বন্ধ করলাম দ্বিতীয় বার ভগবান আমাকে বম্বায়ের ঘটনাগুলি দ্বারা ভয়ানক ভাবে সতর্ক করিয়া দিলেন আমাকে তিনি এই দুর্ঘটনা প্রত্যক্ষ করাইলেন বার দৌলতে অবিলম্বে যে বেপক আইন অমান্য হইবার কথা ছিল আমি তাহার বন্ধ করিবার ইচ্ছা ঘোষণা করিলাম আমার মাথা উনিশশ উনিশের অপেক্ষায় আরো বেশি হেঁট হইল কিন্তু এই হাতে আমি উপকৃত হইলাম এবং আইন অমান্য বন্ধ রাখিবার ফলে দেশের ও যে প্রচুর লাভ হইলো সে বিষয়ে নিঃসন্দেহ আহ আন্দোলন সামরিক বন্ধ রাখিবার ফলে ভারত বর্ষে সত্য এবং অহিংসার প্রতীক হইয়া উঠছিল কিন্তু ইহা অপেক্ষা ভারত বর্ষের গর্বে লুকাইতে ছিল কুড়ি চৌড়ার মধ্য দিয়ে

কোনো মতোই শুভ লক্ষণ নহে অহিংস উপায়ে সহেয়ত্ত শাসন অধিকার লাভের শর্তই হলো দেশের সহিংস অন্ধের উপর অহিংস জনসাধাণের কর্তৃত্ব থাকা ভারতে গুণ্ডাদের উপর যখন অহিংস অসহযোগিতা কর্তৃত্ব লাভ করিতে পারিবে কেবল তখনই তাহার সফল হওয়া সম্ভব হইবে সুতরাং এগারোয় ফেব্রুয়ারি তারিখে বারদৌলিতে গান্ধীজির তাহার সংখ্যায় এবং আশংকায় গুলি কংগ্রেস কমিটির নিকট উপর স্থাপিত করিলেন তাহারা তাহার সহিত সকলে এক মত হইলেন না। গান্ধীজি বললেন কথাটি এমন বিচক্ষণ ও ক্ষমাশীল সহ কর্মী দিগকে চাওয়ার সৌভাগ্য বোধ করি আর কেহ করে নাই তাহারা গান্ধীজির শুক্ষ বিবেক বুদ্ধিকে শরণাবুতি শহীদ দেখিলেন এবং গান্ধীজির অনুরোধে আইন অমান্যের আদেশ সাময়িক ভাবে করতে হয় বললেন সে সঙ্গে তারা প্রস্তাব করিলেন যেসমস্ত প্রতিষ্ঠান গুলি যেনো অহিংস আবহাওয়া সৃষ্টির জন্য প্রাণ পন চেষ্টা করতে থাকে এই রূপে সমগ্র আক্রমণশীল কর্মসূচির দ্রুত ও আকস্মিক পরিবর্তন যে রাজনীতির দিক হইতে সম্ভবত বিচক্ষণ এবং ভিতিহিন হইলো না তাহা আমি জানি কিন্তু ধর্মের দিক হতে ইহা যে ত্রুটিহীন সে বিষয়ে কোনো সন্দেহ নাই আমার এই গৃহতাই এবং ত্রুটি শিকারের মধ্য দিয়ে দেশের প্রচুর উপকার হতে যেয়ে একমাত্র গুণের আমি দাবি করি তাহা হলো সত্য এবং অহিংসা কোনো প্রকার অতিমানবিক শক্তি দাবি আমি করি না সেইরকম কোনো শক্তি আমার নেই দুর্বলতম মানুষের যে রক্ত মাংস এবং আমার দেহেই শুধু রক্ত মাংস রয়েছে সুতরাং অন্য সকলের মতোই আমাদের দেশেই আহ আহ আমারও আছে আমার সেবা করিবার শক্তি সীমাবদ্ধ তথাপি আমার শক্তির বহুদূর আমি এই পর্যন্ত সর্বদাই ভগবানের আশীর্বাদ লাভ করিয়া আসিয়াছি কারণ ত্রুটি শিকার যেনো এক প্রকার শর্মা জনি যাহার আঘাত সকল মানিন্য দূর করা হয় সকল শুদ্ধ তর উজ্জল তরও হয় আমি ইহার জন্য আরো নিজেকে আরো শক্তিমান অনুভব করতেছি আমার আদর্শ আহ আমার আদর্শ সফল হইবে মানুষ যদি সোজা পথ ছাড়িয়া কেবল বাঁকা পথে যাইতে চায় তবে সে কোনো তাহার লক্ষে উপন্নিত হইতে পারেনা চৌরি চৌরার ঘটনা বার দৌলিতে অৱসায়োনা বলা হইতে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নাই আমার মতে বারদৌলির আদিবাসীরা ভারতের মধ্যে সর্বাপেক্ষা শান্তিপূর্ণ মানুষ কিন্তু ভারত যদি ভারতের অন্যান্য অংশ হইতে ত্রুটিহীন সহযোগিতা না পাওয়া যায় তবে বার্দৌলির চেষ্টা কখনোই সফল হইতে পারে না যেমন একবাটি দুধে এক ফোঁটা Arsenic দিলে তাহা পানের অযোগ্য হয়ে উঠে তেমনই বর্দৌলির শান্তির বার্তা চৌরি চৌরা এবং এক বিন্দু মিত্তু হলা হলে মিশে তবে তাহা গ্রহণের অযোগ্য হইয়া উঠিবে দারদৌলি যেমন ভারতের প্রতিনিধিত্ব করে তেমনী করে চৌরি চৌরাও যাহাই হক চৌরি চৌরা একটি বারবারই লক্ষন Sivil miss obilence miss obilence বা শান্তিপূর্ন আনুগত্বে কোনো প্রকার উত্তেজনা রাখিবে না তাই অমান্য হইলো নিরব শহরের প্রস্তুতি। ইহার ফল শান্ত এবং অবুঝ মনে না হইলেও ইহা চমকপ্রদ। চৌড়ি চৌরার এই কাজ গুলি বুজতে হবে একটি সংকেত মাত্র যদি পূর্ব হইতে বিধান করা না হয় তবে ভারত কোনো পোধাট যাবেনা তাহাই নির্দেশ করে আমরা যদি অহিংসা হতে হিংসা তে গড়িয়ে তুলিতে না চাই তবে আমার দ্রুত পিছনে চলিয়ে আসতে হইবে পুনরায় প্রতিষ্ঠা করিতে হইবে শান্তির আবহাওয়া এবং বেপক আইন অমান্য আন্দোলন আরম্ভ হইবার পর Government উস্কানির সত্য শান্তির অব্যাহত থাকবে এ সমন্ধে আমরা যতখন না নিশ্চিত হইতে পারিতেছি ততখন পর্যন্ত বেপক আইন অমান্য আন্দোলনের কথা ভাবা চলিবেনা আমাদের আমাদের এই বিনত ও তথা গঠিত করা যায় শিকারে আনন্দ তাহার যে প্রকৃতি ভগবানের কাছে তাহার পরিবার এবং সকল ভাগিদার অপরাধের অভিযুক্ত হইবার অপেক্ষা তাহা আটকটার অহিংসার রিসি দর্পনে যে রক্তপাত করিয়াছে তাহার প্রায়শ্চিত্য আমি করিতে চাই আমাকে ব্যাক্তি গত ভাবে শুদ্ধ লাভ করিতে হবে নিজেকে যোগ্য করো যন্ত্র করিয়া তুলিতে হবে যাহাতে আমার চারি পাশের নৈতিক আবহাওয়া বিন্দু মাত্র ব্যাতিক্রম ঘটিলে আমি তাহা বুঝিতে পারি আমার শক্তির মধ্যে যেন গভীর তর সত্য দ্রব্য এবং সিদ্ধির জন্য আমার পথএ অনশনের অপেক্ষায় আপনার পূর্ণতর প্রজন্মের জন্য দেহের ওপর অভিযান প্রতিষ্ঠা করিবার জন্য যে অনশন করা হয় তাহার অপেক্ষা আপনার উন্নতির ব্যাপারে প্রবলতর লাই গাঙ্গুলি চার দিন ব্যাপী এক অনশন গ্রহণ করিলে তাহার সোহো কর্মী গণ তাহার বিষয় অনুসরণ করেন তাহার তাহার তাহার নিজেকে শাস্তি গ্রহণ করিতে হবে। অনুকূল অস্ত্রে চিকিৎসার্থে যখন কোনো বিপদজনক রোগীর চিকিৎসা করিতে হয় তখন তিনি যেমন শোচনীয় অবস্থায় পড়েন আমিও তেমন একটি শোচনীয় অবস্থায় পড়িয়াছি হয় আমাকে চিকিৎসা ত্যাগ করতে হবে নয়তো আমাকে অভিজ্ঞতা নৈপুণ্য অর্জন করিতে হইবে তাহার নিজের জন্য এবং তাহার নাম মুখে লইয়া অপরাধ করিয়াছিলেন এই শাস্তি এবং এই পাই চিত্র গান্ধী জি একই তাহাদের জন্য শাস্তি গ্রহণ করিতে পারিলে সুখী হইতেন কিন্তু তিনি তাহার পক্ষে স্বেচ্ছায় Government এর হাতে আত্ম্যসমর্পন করিতে এবং সমস্ত অপরাধ স্বীকার করিতে উপদেশ দিলেন কারণ তাহারা যে আদর্শ কে সেবা করিতে কাহিয়েছিলো তাহারা তাহাকে আঘাত করিয়া বসিয়াছে আন্দোলন যাহাতে সহিংস এবং হিংসার অগ্রদূত হইয়া উঠিতে না পারে সেই জন্য আমি সকল প্রকার দৃঢ়তা সকল উৎপীড়ণ পুনর নির্বাসন এবং মৃত্যু বরণ করিতে রাজি আছি সমগ্র মানবতার আধ্যাত্মিকতার প্রবৃত্তি ইতিহাসে এমন মহানুভব ঘটনা কোডটা দেখা যাই এই রূপ কোনো কার্যের নৈতিক মূল্যের তুলনা হয় না কিন্তু রাজনৈতিক ঢাল হিসাবে ইহা হতাশ করে গান্ধী নিজেকে ইহার রাজনীতির দিকে বিচক্ষণ এবং দুটি ভিন্ন হয় বলিয়া স্বীকার করিয়াছেন সমস্ত শত্রু কে সমস্ত শত্রু কে হঠাৎ একত্রিত করিয়া তাহা কে একটি স্মৃতি বদ্ধ করা কোনো আন্দোলনের জন্য অধীর ভাবে দীর্ঘ কাল প্রতীক্ষিত রাখিয়া অবশেষে হাত তুলিয়া শেষ আদেশ প্রদান করিবার পর পশ্চাৎ শেষ মুহূর্তে যখন সেই দূর্বা গতিশীল হইয়া উঠিয়াছে তখন তাকে হাত নামাইয়া তিন বার খাবিতে বলা ইহাও বিপদজনক ইহাতে দেশ ভাঙিবার ও যেমন ভয় আছে তেমনি তেমনি ভয় আছে সমস্ত দোষী দেরকে Pum shoe পরিয়ে দেওয়ার তাই উনিশশো বাইসের চব্বিশে february দিল্লি তে তখন কংগ্রেস Comity র অধিবেশন বসেছিল তখন গান্ধী জিকে প্রবল বিরোধিতার সম্মুখীন হইতে হইলো working comity বার দৌলি সংক্রান্ত যে প্রস্তাব টি এগারো তারিখটা সমর্থন করিয়াছিল তাহার বিনা আলোচনায় অনুমোদন পাইলো না অসযোগিরা দোলে বিভক্ত ও অবিভক্ত হইয়াই গান্ধীজি দাবি করিলেন আইয়িন অমান্য অভিযান আরম্ভ করিবার পূর্বে জন সাধারণ কে আরো ভালো ভাবে সুস্থ করিতে হবে সেই সঙ্গে তিনি একটি গঠন মূলক কর্যসূচি উত্থাপন করিলেন কিন্তু স্বাধীনতার আন্দোলনের অগ্রগতির মন্থরটাই বিরক্ত হইয়া উঠিয়াছিলেন তাহার আইন অমান্য সুম্পূর্ণ বন্ধ রাখা তার বিরুদ্ধে প্রতিবাদ করিলেন তাহারা বলিলেন যে গান্ধী জি এমনিতেই দেশের আবেগ উৎসাহ কে গলা টিপিয়া মাড়িতে চে এবং working comity র বিরুদ্ধে এই অনাস্থার প্রস্তাব রাখিবার কোথাও হইলো এবং ইহাও বলা হইলো যে অবশেষে গান্ধীজির এ জয় হইলো কিন্তু তিনি অত্যন্ত বাধিত হইলেন কারণ তিনি বুঝিতে পারিয়াছিলেন যে অধিকাংশ সদস্সেরই তিনি সমর্থন পাইতেছেন না তিনি জানিতেন একাধিক ব্যাক্তি যাহারা তাহাকে vote দিয়া চে তাহারা আড়ালে তাহাকে director বলেন তিনি জানিতেন যে আসলএ তিনি দেশের কোনোভাবেই প্রতিনিধিত্ব করিতেছেন না গান্ধীজি তাহার নির্ভীক অহংকার গর্বের সহিত এই কথা উনিশশো বাইশ সালে দোসরা march তারিখে স্বীকার করিয়েছেন সচেতন ও অচেতন হিংসা যার ফল স্বরূপ এতই প্রবল যে আমি বাস্তবিক অতি ভয়াবহ পরাজয়ের জন্য প্রার্থনা করিয়াছিলাম আমি সংখ্যা লঘু বদলে পড়িয়া আছে দক্ষিণ africa এ আমি এক প্রকার সর্ব সম্মতি ক্রমে আন্দোলন কিয়া শুরু করিয়াছিলাম পরে আমার সমর্থকের সংখ্যা মাত্র চৌষট্টি এমন কি ষোলোতে নামিয়ে আসিতে ছিল কিন্তু পুনরায় আমি সেখানে বিপুল সংখ্যা যুক্ত লাভ করি জন বিরল সংখ্যা গরলতার মধ্যে অধিক পরিমান কাজ হইয়াছিল আমি সমর্থন কারীদের কেবল এই ভাবছি যে সরকার ভয় করেন তাহা উনি জানে কিন্তু তাহারা জানেন না যে তাহাদের ও অপেক্ষা আমি জংখাযুক্ত কে অনেক বেশি ভয় করি আমি প্রকৃতপক্ষে নিজের বিকাশ জন সাধারণের চৌচির গ্রন্থ হইয়া পড়িয়াছি তাহারা যদি আমার গাই থুতু দেয় তাহা হইলে আমি বুঝিব যে আমার কর্তব্যে আমি অচল আছি আমার আমার এই এক সুযোগ রইবার আমার এক বন্ধু আমাকে সাবধান করিয়া দিয়েছেন আমাকে অসংখ্য ভাবে এ আমাকে অসংখ্য ভাবে আমার সাবধান করিয়া দিয়েছে আমাকে অসংখ্য ভাবে ব্যবহার করিবার সুযোগ আমি অতর্কিতে দিয়েছি কিনা আহ দিয়েছি কিনা তাহার তখন হইতে ভাবিতে সিঁড়ি করিলাম এই সম্মন্ধে আমি এমন দুঃখ্যে পড়িয়াছি যে তেমন টি ইহার উড়বে কোকননোই হয়নাই একথাও আমি স্বীকার করিতেছি কিন্তু আগে নিরাপদ ইহার একমাত্র কারণ আমি নীলজ comity তে আমার আর ইহার একমাত্র কারণ আমি নির্লজ্জ কারণ আমি যদি আমার বন্ধু কে আমি সাবধান করিয়া আমি সাবধান করিয়া দিয়েছি যে আমাকে সংশোধন করা অসম্ভব জনসাধারন যতবার ভুল করিবে সংশোধন করা আমি ভুল স্বীকার করিতেই থাকিব কোনো অত্যাচারের নিকট আমি মাথা নাত করি সে ই অত্যাচারই হলো আমার অন্তরের নিকট বাণী এমন কি আমার সমর্থন কে সংখ্যা লোভটা যদি একই লইয়া পৌঁছানোর সম্ভাবনা থাকে তা হইলে জন সংখ্যা লাভটার মধ্যে থাকিবার শক্তি তে আমার পক্ষে আমার আজ্ঞে আমি স্ব বিনয় প্রস্তুত করি বাস্তবিক পক্ষে এই একটি মাত্র অবস্থায় আমার পক্ষে সহজ এবং সত্য আজ আমি দুঃখ পাইয়াছি কিন্তু জ্ঞান ও লাভ করিয়াছি বুঝেছি যে আমার অহিংসার জোর গভীর নই আমার কুলার জ্বালায় জ্বলিয়ে মরিতেছি